এই ছবিটি দেখতে সত্যিই কি সুন্দর এবং এই ছবিটি যখন আমরা লেকটাউন শ্রীভূমি ঠাকুর দেখতে যাই।

এই ছবিটি স্বামী বিবেকানন্দের মূর্তির ছবি এবং স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে নিজের --

ডিরেক্টেড অফ কমার্শিয়াল ট্যাক্সসেস এবং এই ভবনটি আছে হাওড়ায়। এই ভবনটি থেকে সমস্ত কর হিসাব নিকাশ করা হয়।

বাণিজ্যিক কর ভবন থেকে আমাদের কোথায় কি মালপত্র যাবে এবং তার বাণিজ্য করতে হবে সে নির্ধারিত করা ।